বিভিন্ন ফলমূল ইত্যাদি পাওয়া যায়। সে আমাদের--

কলা লিচু হোক বা অন্যান্য আরও প্রয়োজনীয় ফল ইত্যাদি এই শাকসবজির দোকানে পাওয়া যায়।

আজকালকার জীবনে মোবাইল ছাড়া এক পাও চলা প্রায়--

স্টিল -এর হয় বা এখন প্লাস্টিক -এর ও আলমারি পাওয়া যায়।

এ.টি.এম. বা অটোমেটেড টেলার মেশিন হল এমন একটি জায়গা যেখানে আমরা--

বিভিন্ন ব্যাংক তাদের নিজস্ব এ. টি. এম. - এর সাহায্যে এই সকল বাবস্থা প্রদান করে থাকে।

ট্রেন ছাড়া আমাদের গন্তব্য সহজে পৌছনোর আরেকটি উপায় হচ্ছে বাস --

আমরা বাস এ চড়ে আমাদের বিভিন্ন গন্তব্বস্থলে খুব সহজেই এবং খুব কম খরচায় পৌঁছে যেতে পারি ।

সেখানে ছোট থেকে বড়ো সবার মাপের এবং সবার জন্য বিভিন্ন আকারের বিভিন্ন ডিজাইন - এর জামাকাপড় পাওয়া যায়।

তাই ট্রাক এ করে সেই পেট্রোলিয়াম ই পৌঁছে যায় আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থরে । এবং সেখান থেকেই সেই পেট্রোলিয়াম আমাদের ঘরে ঘরে পৌঁছোয় বিভিন্ন পেট্রোলপাম্প এর মাধ্যমে ।

এ. টি .এম. মেশিন বা অটোমেটেড টেলার মেশিন হল এমন একটা যন্ত্র যার সাহায্যে আমরা কোনো ব্যাংক এর কর্মীর সাহায্য ছাড়াই--

ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটা দোতলা বাড়ি-ই।

সব ধরণের বই পেয়ে থাকি সে ছোটদের গল্পের বই হোক বা আমাদের পড়াশুনার বই হোক বা অফিস এর বিভিন্ন কাজের বা পড়াশুনার জন্য দরকারি বিভিন্ন পত্র থেকে শুরু করে ম্যাগাজিন ইত্যাদি এই লাইব্রেরি তেই পাওয়া যায় ।

এবং তাঁর পেছনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর গাছপালা।

ছাদে রয়েছে প্রচুর জামাকাপড় মেলা সম্ভবত শোকানোর জন্য।

বা ছোটদের গল্পের বই থেকে শুরু করে বড়োদের পড়ার বই এবং বিভিন্ন ধরণের জিনিসপত্র আমরা বইয়ের দোকানে পেয়ে থাকি।

যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিস।

আরও অনেক সবুজে ঘেরা গাছ। যেখানে একটি পাখি এবং আরও কয়েকটি শুকনো গাছ দেখা যা--

যেখানে রয়েছে একটি জল দেওয়ার ব্যাবস্থা যেখান দিয়ে গাছগুলোকে জল দেওয়া যায়।

এবং আশপাশে দেখতে পাচ্ছি প্রতি তাকে কিছু বাক্স যা প্রতিটি নিত্যপ্রয়োজনীয় সামগ্রির।

সবুজ গাছের সারি এবং সুদূরেই তা দিগন্তে মিলিত হয়েছে।

এবং তাঁর নীচে বোর্ড -এ কিছু-উ গ্রহের ছবি রয়েছে।

কয়েকটি ওয়াটার স্লাইড যা সুন্দর ভাবে বিভিন্ন রঙ্গে রেঙ্গে আছে। আর পাশে রয়েছে--

এবং একদিকে ছায়া আর ঠিক তাঁর মাঝখানে রয়েছে যাওয়ার একটি রাস্তা-আ।